ডাক্তার বাড়ছে কিন্তু আমাদের চিকিত্সার মান কিন্তু doctor রা যে চিকিৎসা সেই মানটা কিন্তু এতটা উন্নতি হচ্ছে না। আমাদের দেখা বেশিরভাগ মানুষ একটু কিছু হলেই তারা পার্শ্ববর্তী দেশ

ঘটনা হয়েছে কি আমাদের mind set ই কিন্তু এরকম হয়ে গিয়েছে। যে মনে হয় বাইরের দেশে গেলে ভালো হবে। একজন ভাল হয়েছে আমিও যাই দেখি ভালো হয় নাকি মানে আমাদের mind set ই এরকম হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি তোমার সেই বেশিরভাগ ছিল doctor রা বিভিন্ন রকম test হাবি জাবি দিয়ে অনেক টাকা নেই। এই জন্য এই ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ, জে জে। কিন্তু বর্তমানে আমি যেটি দেখলাম সেটি হচ্ছে যে online নে সাহায্যে কিন্তু নিজের doctor কে দেখানো যায়। বর্তমানে কম কম পয়সায়. সরাসরি doctor দেখানো আর তোমার হচ্ছে, মানে online র doctor দেখানো, এটার মধ্যে কিন্তু অনেকটা ফারাক। মানে ওদের কিন্তু মানে পরামর্শটা নেওয়া যায় কিন্তু। হ্যাঁ পরামর্শ নেওয়া যায়, কিন্তু তোমার ঐ ভাবে তো চিকিত্সাএ ভাবে হয় না। মানে সামনাসামনি একটা ব্যাপার আছে। একটা দূর থেকে আরেকটা ব্যাপার আছে হা, এটাও ঠিক। কিন্তু বর্তমানে প্রযুক্তির কল্যাণে মনে করো যে বাংলাদেশে ecg কিন্তু ইন্ডিয়া দেখতে পারবে, live এ রকমই কিন্তু অনেক প্রযুক্তি এসে যাচ্ছে। আমার মনে হয় যে এক সময় এমন হবে যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে doctor দেখতে পারবে এমন একটি প্রযুক্তি চলে আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে আগে কিন্তু তুমি দেখেছো কি না জানি না। cancer রে কিন্তু রোগী মারা যাচ্ছে বেশি যক্ষ্মার মরতো বেশি cholera য় মরতো বেশি। কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে একদম

হ্যাঁ, এখন এ সব জিনিস তোমার বিভিন্ন প্রকার vaccine চলে আসছে। তারপরে চিকিৎসাসেবা উন্নত হয়েছে। এইজন্য তোমার এই জিনিসগুলোতে মানুষ আক্রান্ত হয়। কিন্তু কিছুদিন রোগে ভোগার পরে রোগ

পরে doctor র কল্যাণে প্রযুক্তির কল্যাণে, হ্যাঁ, সে এখন আল্লাহর রহমতে সুস্থ। হ্যাঁ, তারপরে এই যে তুমি যে কথাটা বলছ যে ঘরে বসে doctor র সেবা নেওয়া যাবে, এই সেবাটা কিন্তু অনেক কাজে এসেছে। কিছুদিন আগে করোনা মহামারি যখন চরম প্রকোপ ছিলো আমাদের দেশে তখন কিন্তু এই জিনিসটা অনেককেই সাহায্য করছে।` জি জি জি বাংলাদেশে কিন্তু এখন করোনা virus পরিমাণ ইদানীং কম ছিল। কিন্তু বর্তমানে কিন্তু আস্তে আস্তে শুনছি বাড়তেছে।

হ্যাঁ, আমার জানামতে তো প্রায় এখন তোমার অধিকাংশ মানুষই আছে, তোমার corona র টিকা নিয়েছে আর কি। হ্যাঁ, মানে যারা বাদ পড়েছে তাদের জন্য। না, কারণ কিছুদিন আগে আমাদের সরকার থেকে বলছিল যে corona টিকার certificate ছাড়া কেউ কোনও জায়গায় যেতে পারবে না বাসে উঠতে পারবে না। এমন কিছু একটা বলছিল হুম্ জি জি আমি শুনেছিলাম। তবে সরকারের আর আমাদের দেশে চিকিৎসার ক্ষেত্রে বড় একটা পাওয়া যে, আমরা করোনার মতো এত বড় virus vaccine আমরা free তে দিতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু বা বাইরের দেশগুলো কিন্তু আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছে। সেক্ষেত্রে সাধুবাদ জানাচ্ছি। সে ক্ষেত্রে আমাদের সরকারের বন্ধুত্বটাই বড় পাওয়া ছিল আর কি। হ্যাঁ, জী জী। সেক্ষেত্রে India দিয়েছে আমাদেরকে পার্শ্ববর্তী দেশ চায়না থেকে আমাদের বিভিন্ন vaccine এসেছে। আহ সেক্ষেত্রে আরেকটি কথা কি আরেকটি আমি নামটা বলতে পারছিনা। একটু vaccine না কি

kit বলে, kit বলে, kit র সাহায্যে কিন্তু খুব সহজে, আধা ঘণ্টা একঘণ্টার মধ্যে এই vaccine corona virus আর identify করতে পারতেছে। হতে পারে এটা এ সম্পর্কে আমার ঐ ভাবে ধারণা নেই আর কি আমাদের এই আমাদের এলাকায় এসে গিয়েছে। মানে আমি দেখলাম যে চৌত্রিশ দিন আগে দেখলাম। যে আধ ঘণ্টা এক ঘণ্টার মধ্যে তাঁরা রেজাল্ট দিচ্ছে। আর এখন আমাদের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত যে প্রত্যেকটা উপজেলা একটা করে সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ক্ষেত্রে আগে থেকে যারা গ্রামে থাকত, তারা কিন্তু, উন্নত চিকিৎসার পেত না, কিন্তু বর্তমানে কিন্তু সেক্ষেত্রে উন্নত সেবা পাচ্ছে। সরকার দিচ্ছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিচ্ছে। বিদেশি অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে। সেক্ষেত্রে হ্যাঁ, তারপরে হ্যাঁআরেকটা জিনিস দেখো আমাদের চিকিৎসা সেবার পাশাপাশি আমাদের কিন্তু ব্যবসার দিক থেকে তোমার এতে বাজারে বিভিন্ন ওষুধের দোকান কিন্তু ওষুধের দোকানের পরিমাণ এখন অনেক পরিমাণে বাড়ছে।

ওষুধ কেনার সময় আমাদের কিন্তু একটু দেখে শুনে নেওয়া উচিত । হ্যাঁ ওষুধের ভেজাল তো আছে মানে একই company তাড়া হুবহু একই ওষুধের নকল করে এটা আমি শুনছি এটা তারা pharmacy তো বিক্রয় করে । হ্যাঁ সেটা তুমি ঠিকই শুনেছো, আমি শুনেছিলাম যে ঢাকায় গাজীপুরে মনে কর যে যেগুলোর ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো শুধু বের করে নতুন packaging করে বিক্রি করছে। সেই ক্ষেত্রে এটি কিন্তু অনেক দুঃখজনক ব্যাপার । হ্যাঁ এই বিষয়ে আমাদের স্বাস্থ্য দপ্তরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এমন দুর্নীতি কেউ না করতে পারে আর কি হ্যাঁ স্বাস্থ্য দপ্তর খুবই তৎপর কিন্তু আমাদের কিন্তু সতর্ক হতে হবে আশেপাশে যদি কোন illegal activity দেখি সেক্ষেত্রে সরকারকে জানাতে হবে প্রশাসনকে জানাতে হবে হ্যাঁ আমাদের এক খুবই সচেতনার সাথে এই কাজগুলি করতে হবে । আর বাংলাদেশের বিভিন্ন প্রযুক্তি এসে গিয়েছে আহ সেই ক্ষেত্রে আমাদেরকে online খাটাঘাঁটি করে সেগুলো আহ মানে তথ্য নেওয়া উচিত।

হ্যাঁ আর একটা জিনিস খেয়াল করেছো মানে আমাদের এই যে আমাদের স্বাস্থ্য সেবার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবীরা তারা বিন মূল্যে রক্তদানর অনেক মনের সংগঠন আছে আমাদের দেশে আর কি হ্যাঁ আমি সেটা শুনেছি রক্ত দিবস নাকি এরকম একটা দিবস কিন্তু অনেক পরিমাণ বিনা পয়সায় রক্ত donate করে সেটাও আমি শুনেছি । না এখন তো মনে কর আমাদের দেশে টাকা নেই কে রক্ত কিভাবে দেয় না রক্ত সবাই free দেয় আর যার যখন লাগছে সে রক্ত খুঁজে দেয় এমন অনেকগুলো গ্রুপ আছে আর কি । আমি আমি দুই বছর আগে শুনেছিলাম এই রক্ত নিয়েও কিন্তু syndicate

সেটা কি যে বাংলাদেশে বলো ইন্ডিয়া বলো বা অন্য অন্য দেশ বলো সব দেশে কিন্তু খারাপ মানুষ ভালো মানুষ আছে । হ্যাঁ তবে স্বাস্থ্য অধিদপ্তরে এই জিনিস খুব একটা ভয়াবহ রূপ নিতে পারে আর কি মানুষের জন্য হম হম right ঠিকই বলেছ আমি অনেক সময় দেখি খবর দেখি বিভিন্ন এ clinic অসচেতনার কারণে । অনেক রোগী মারা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই দুঃখজনক তাদের আমাদের সচেতন হতে হবে ।

যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসাতে হবে doctor কে দেখেশুনে certificate দিতে হবে । হ্যাঁ এইগুলো আসলে করা উচিত এগুলোর পদ্ধতি সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর নিজে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এগুলো বাস্তবায়ন করতে পারবে আর কি । হম জিজি আচ্ছা বন্ধু তোমার সাথে কথা বলা অনেক ভালো লাগলো পরবর্তীতে কিন্তু আবার আলোচনা হবে । আচ্ছা বন্ধু পরবর্তীতে এই বিষয় নিয়ে আবার কথা হবে ।

hello সালামালাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর ভাই ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আপনার তো কোনো খোঁজখবর পাইনা আজ কাল হম খোঁজ খবর নিলে না পাবেন আপনিও তো নেন না, আপনিও তো নিতে পারেন আসলে ব্যস্ততা ব্যস্ততা

সবার এক ই অবস্থা আসলে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

খালি ঠান্ডা? আমাদের এইখানে হচ্ছে আহ গত দুই দিন আগে দেখলাম এগারো degree গত কাল দেখলাম নয় degree celsius ছিল, তাইলে বোঝেন কি অবস্থা

তুষারপাত কখন যে হয়ে আল্লাহ ই ভালো জানে এই অবস্থা তুষার পড়ার আগে ঠিক ই আপনার চোখে পরে না হম সেদিন রাতে বেরিয়েছিআহ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

আচ্ছা আচ্ছা তা হলে তো খুব ভয়ঙ্কর অবস্থা মানে ভীষণ না পুরো কুয়াসা পড়তে চে আর কি এই ওইটা আহ কি বলবো এইটার কান্ড তুষার হ্যাঁ হ্যাঁ ওই তো তুষার ই তো আমাদের দেশে বলে কুয়াসা বিদেশে পড়লে বলবে তুষার আর কি বুঝছেন উত্তরবঙ্গের আসলে অবস্থা খবরে news এ তো আহ মানে দেখায় ঢালাও ভাবেই দেখায় মোটা মোটি সব থেকে থেকে ঠান্ডা যেহেতু পরে আপনার দের ওই side টা তে কিন্তু

হম খুবই বাজে অবস্থা তো আপনার এখানে কি অবস্থা? আমাদের এখানে তো আজকে মনে হইতেছে যে ঠান্ডা টা বেশ ভালো আমি বের হয়ে ছিলাম আজকে যখন দেখলাম যে না বাতাস টা বেশ ঠান্ডা লাগতেছে আর এই ছাড়া এমনি সব কিছু ঠিক থাক ই আছে বুঝেনি তো শীতের মধ্যে খবর টবর তো দেখি নি এই রোগ টোগ তো বাচ্চাদের বেড়ে যায় বয়স্ক লোকেরও তো সমস্যা এমনি চলতে চে আসলে যা হাওয়া ছিলেন কালকে হ্যাঁ হ্যাঁ দেখলাম

শৈত্য প্রবাহ হ্যাঁ হ্যাঁ আবার একটা না পড়বে কারণ আমাদের এখানে তো ঢাকায় তেমন একটা বুঝতে পারতেছি না যে খুখুব শীত যে সেটা মনে হয় না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 না শৈত্য প্রবাহ already পড়ে গেছে, আপনিতো এই ভাবে বের হন না ওই জন্য বোঝেন না seriously কিন্তু ঠান্ডা অনেক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

even ঠান্ডার খুবই বাজে অবস্থা আমাদের দিনকাল এইতো যাইতেছেআলহামদুলিল্লাহ ভালো, খবর টবর তো দেখেনি ঢাকায় metro rail শুরু হইল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 সেটাই বলতেছি যে metro rail পাইলেন metro rail এ আসলে মানে আমাদের সুবিধা তেমন একটা ভোগ করতে পারি নাই, এখনো metro rail এর চেহারা দেখতে পারলাম না কারণ আসলে আমার যাতায়াত যেই মানে বা area দিয়ে এসে area দিয়ে আসলে metro rail এর কিছুই আমি পাই না বুঝিও না যে কিছু একটা আসছে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

না না এতদূরে কে যাবেন বলেন শীতের মধ্যে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 distance মানে কম না গেলে মনে করেন সারা দিনে plan এবং খাবার যাবার সব কিছু বাইরেই করতে হবে ঐই গুলু বাদ দেন চলেন আমাদের উত্তরবঙ্গে গেছেন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 এই বার চলে আসেন দেখেন কি পরিমাণে ঠান্ডা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

একটা report দেখলাম বুঝছেন ইসে ইস্তেমা নাকি মানে বদনা পানি বিক্রি হয়েছেমানে উজ্জুর বদনা মানে উজ্জুর উজ্জুর পানি বিক্রি হয়েছে পার বদনা বিশ টাকা করে দেখছেন দেখেন নাই

কি বলেন আমি তো খুব মজা পেয়েছি এই খবর দেখা মানে কি facebook ই দেখলাম আর কি কয়েকটা অনেকগুলাই দেখলাম news portal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 দেশের যা অবস্থা কি করবেন বলেন এটা একেবারে হাস্যকর হইলেও এইটাই কিন্তু সত্য আপনাদের gas -টাশ থাকে নাকি? মানে এমনি cylinder use করেন না হম আমাদের তো এই আনে gas cylinder

কেন ঢাকায় আবার কি হইল ঢাকায় তো ভাই gas ই থাকে না মনে করেন দুপুরের ভাত খাইতে খাইতে বিকাল চারটে পাঁচটা বাজে

খুব সমস্যা খুব সমস্যা gas চলে যাবে একদম সকাল দশ টায় আসবে সাড়ে তিন টায় এই ভাবে চলতেছে তো রান্না ঐই রাতে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 হম আমরা এদিকে ঠান্ডাই হচ্ছে গিয়ে অ্যাঁ সমস্যায় আছি আপনারা দেখা যাচ্ছে খাবারের সমস্যায় আছেন

আমিও তো ঢাকার maximum area তো দেখি যে পানীয় খুব দূষিত আলহামদুলিল্লাহ আমাদের ঐই রকম সমস্যা নেই কিন্তু

ঢাকার পানি তো খাওয়া কোনোভাবেই সম্ভব না কি যে বলেন একদিন খাইলে মনে হয়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 দেখা যাক কি করা যায় তো পড়াশোনার কি অবস্থা আপনার আমি তো ভাই পড়াশোনা মানে শেষ করছি শেষ বলতে আর এখন আর আপাতত করার কিছু ইচ্ছা নাই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

হম তাহলে তো বেঁচেই আছেন ভাই আপনার কি খবর আমার এই যে final year আমি তো হচ্ছে যে কারাগারের মধ্যে আছি ও আচ্ছা আচ্ছা না আপনিও তো ভালোই freelancing করতেছেন সেই হিসেবে কিন্তু দুই দিকে সামাল দিতেছেন ভালো অ্যাঁ সেইটা দিতাছি কিন্তু শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যেইভাবে আটকাইয়া রাখছে এইটা কি করা যাবে বলেন এইটা তো আসলে national problem জাতীয় সমস্যা কি বলবেন আপনার মতন এরকম মানে হাজার হাজার মানুষ লাখ মানুষ বলতে হবে এই অবস্থায় আছে cetificate বলতে দুইহাজার সতের সালে হচ্ছে যে ই করছি তো এখনো পর্যন্ত certificate বলতে কোথায় না ইনশাল্লাহ হয়ে যাবে আসলে হম দেখেন এই সালে হয়ে না কি এই সালে আগে হোক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 চিন্তা কইরেন না তো আপনার job কেমন চলতেছে freelancing না করতেছেন শুনলাম হ্যাঁ হ্যাঁ, freelancing তো করছি আলহামদুলিল্লাহ ভাই ভালো চলতেছে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

করেন দেখা যাক কি করা যায় আমাদেরকেও একটু সুযোগ টুজোক হলে বলিয়েন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

তো ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ভাই আপনি ভালো থাকবেন আর খোঁজখবর নিয়েন আমাদের তো ভুলেই গেছেন খোঁজ খবর নিয়েন কোনো কাজ টাজ যদি মনে যে না করতে পারবো তা হলে দেখেন যে কাজ করতে পারি কি না দিয়েন সুযোগ কিছু ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন